ছেলেটা ছিটকে গিয়ে আপনার একটা রড মানে lamp post lamp post এ মাথাটা বাড়ি খেয়ে সে ওখানে মারা যায় আর যে bus driver ছিল সে পালিয়ে চলে যায় তার bus টা নিয়ে যেহেতু তার bus এ বেশি সেই যাত্রী ছিল যাত্রী কয়েকজনের একটু আপনার দুর্ঘটনা হয়েছে যে কয়েকজন একটু মানে নিহত হয়েছে কিন্তু যেই bus driver ছিল সে পালিয়ে গেছে এই news টা অবশ্য আপনার আহ channel twenty-four এ গেছে আশা করি আপনার দু এক দিনের মধ্যে আপনি news টা TV তে পেয়ে যাবেন ইনশাল্লাহ, হ্যাঁ অবশ্যই আমি আসা করি দু এক দিনের মধ্যেই channel টি আমি পেয়ে যাবো।

মানে দুই কিলোমিটার সামনে আরেকটি গ্রাম আছে সেই গ্রামের নাম হলো ঘাটশীলা এবং ঘাটশীলা গ্রাম থেকে আরও দুই কিলোমিটার সামনে আরেকটি গ্রাম আছে সেই গ্রামের নাম হল হাপানিয়া গ্রাম। তো হাপনিয়া গ্রামে আরেকটি দুর্ঘটনা ঘটেছিল এমন সেটা হল যে মানে সেই গ্রামটাতে মানে বেশিরভাগ মানুষই আরকি চাষাবাদ করে এবং আমাদের যেহেতু বাঙালির প্রধান ফসল হলো ধান,

যে ধান গাছটা থাকে সেটাকে আবার স্তূপ আকারে আবা পালা করে রাখা হয় তো পালা করে সেখানে রেখে দিয়েছে মানে তারা চাষিরা তাদের বাড়ির সামনে হ্যাঁ ভাই আমি বুঝতে পেরেছি যে সেই একটা পালা,

আচ্ছা আমি আপনাকে clear করে বলছি আপনি শুনুন তো সেখানে কি হয়েছে? একজন বিড়িখোর সেই পালার পাশে বসে থেকে বিড়ি খাচ্ছিল তো তার বিড়ি যখন খাওয়া শেষ হয়ে গেছে সে সে কি করেছে বিড়ির আগুনটা না নিভিয়েই সে পালার পাশে ছুঁড়ে মেরেছে ছুঁড়ে মেরে সে সেখান থেকে চলে গেছে আর সেই বিড়ি ঠে কাল রাতে আসতে আসতে আগুন ধরে গেছে এবং পালার পাস দিয়ে আরও দুই তিনটা পালা ছিল এবং সেই পালার ওপরেই ছিল current এর তার, তো সেই পালার ওপর আগুন ধরার পর আসতে আসতে current এর তারে আগুন ধরে যায় তো current এর তারে আগুন ধরার পরে আশেপাশে যে বাড়ি গুলো ছিল সেইগুলোতে দুই তিনটা তে আগুন ধরে যায় এবং তারপরেই current এর line টা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু তার মধ্যেই দু তিনটা বাড়ি ইতিমধ্যে পুড়ে যায় এবং তাড়গুলো তো পুড়েই গেলো আপনি হয়তো এই news টা, সময় TV তে দেখে, হ্যাঁ দেখেছি আপনি সঠিক কথা বলছেন আমি দুই দিন আগে একটা news আংশিক দেখেছি যে এরকম যে আগুন ধরে তিনটা বাড়ি পুড়ে গেছে এবং প্রায় সাতজনের মতো মারা গেছে এটা কি সে news ভাই?

এ গিয়েছিলাম টা ছিল আমাদের ছাপুরা গ্রামে এটা ছিল আপনার নলডাঙ্গাতে পড়ে তো এই গ্রামে আমি যেদিন গেছিলাম তো ওই খাজ্রা গ্রাম থেকে পাঁচ কিলোমিটার সামনে একটা গ্রাম পোরে সেটা সাতনাগর গ্রাম সেই সাতনগর গ্রাম থেকে আট,

তার বাড়ির থেকে পাঁচ ধাপ সামনে একটা লোকের বাড়ি ছিল তো সেই লোকের নাম ছিল আআজগর আলি তো আজর আলির বাড়িতে একটা মনে করেন উৎসব ছিল যেটা ধান মাড়াই করেনা? ওই কাজ চলছিল তো ধান মাড়াই করার সময়ে, তার মানে অসুস্থভাবে একটা শ্রমিক ধান মাড়াই করছিলো সেক্ষেত্রে সে ধান মাড়াই করতে করতে তার আঙুলটা ওই ধান মাড়াই machine এর মধ্যে চলে যায় একটা হাত তো সেই হাত যাওয়ার ফলে সেই হাতটার জায়গায় সেটা কেটে যায়, এবং সে গুরুতর আহত পায় তো তাকে সরাসরি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পরে সে আসলে তার হাত যেহেতু একটা আঙুল কেটে গেছিলো তিন্টে আঙুল কাটা পড়ে infection এর কারনে তো হচ্ছে তারপরে সে এখন সুস্থভাবে জীবন জাপন করছে কিন্তু তা দুর্ভাগ্য বসত তার তিনটা আঙুল হারিয়ে ফেলে এই খবরটা অবুসস আপনি news paper এ যায়নি এইটা, ছাড়তে মানা করেছে এটা আপনি facebook এ পেয়ে যাবেন আমি এবং আমার বন্ধুর page আছে আমার বন্ধুর page এর কথা আমি বলি বন্ধুর page এর নাম হচ্ছে come to news of দুর্লভপুর সেখানে আপনি পেয়ে যাবেন এই news টা। Okay ভাইয়া ঠিক আছে তো আপনি যেই কথাটি বললেন আরকি যে facebook এর মাধ্যমে আপনারা এই news টাকে ছড়িয়েছিলেন তো আমরা আশা করি যে চেষ্টা করবো আরকি group টার কোথা বললেন বা, সেখানে ঢুকেই মানে এই news টার ব্যাপারে ভালোভাবে মানে বিস্তারির ভাবে জানার চেষ্টা করবো তো আমি আপনাকে আরেকটি আমাদে এখানে ঘটে যাওয়া আরেকটি local news এর কোথা বলি, তো যেটা বলছিলাম এই local news টা কিন্তু আমাদের জীবনে অনেক প্রয়োজন যেরকম আমাদের জীবনে অনেক দুর্ঘটনাই ঘটে আর আমরা জানি যে যেকোনো সাময়িক দুর্ঘটনা বা ছোটো খাটো দুর্ঘটনা এবার local এলাকার local area র থাকি,

না না এটা ছোটো একটি দুর্ঘটনা খুব বড়ও না খুব ছোটো না মানে মাঝামাঝি

হ্যাঁ তো সেটা শুনুন, তো আমাদের,

হয় আরকি তো বড় ভাই primary তে তো সেও তার বড় ভাই এর পিছে পিছে যাচ্ছে নদীতে গোসল করার জন্য।

নামার চেষ্টা করে কিন্তু সে আরকি এবং এর জন্য তো তাকে তো আর খুঁজে পাওয়া যায়না তো দুই দিন এভাবে পাওয়া যায়নি তো facebook এ আরকি ছাড়া হয়েছিলো হ্যাঁ ভাই তারপর যদি একটু বলতেন। হ্যাঁ এটা মানে কোনো গণমাধ্যমে ছাড়া হয়নি আমাদের আমি করেছিলাম আমার তো আমি আপনাকে, তো আপনি ওটা দেখতে পাবেন জি ভাই অবশ্যই আমি আপনার friend list এ আসার চেষ্টা করবো, এরকম news আসলে সামনা সামনি অনেক ঘটে থাকে তো আপনি যদি এরকম কিছু news আপনি জানাতেন ট, তো আমার কাছে সেরকমভাবে জটিল news আর নেই তো একটা ছোটো news আছে যদি আপনি জানতে চান রাজি আছেন? তো আমাদের বাড়ির পাশে একটা এটা আনাদের বাড়ির থেকে দূরে না আমাদের বাড়ির পাশে তো আমি জানিনা আপনি জানেন যে আমার বাড়ি cross bazar এ তো cross bazar এর পাশে একটা আমার বাড়ির পাশে একটা পুকুর ছিল ওটা অনেক গভীর পুকুর তো পুকুরে একটা ছোটো বাচ্চা খেলে মানে পুকুরের ধারে তেই খেলা করছিলো cricket খেলা তো খেলাম সময় বলটা চলে যায় তো সেই ছোটো বাচ্চা দউড়ে এই বলটা ধরার জন্য drive মারে কিন্তু সে পড়ে যায় পড়ে যাওয়ার ফলে সাপ ছিল, সাপ দেখে সে প্রথমে ভয় পায় সে প্রথমে ঢোকেনি ভয় পেয়ে সে উঠতে লাগছে সে তখন পাড় টা ভেঙে যায় ভেঙে একদম পাঞ্জায় তুলিয়ে যায় তলিয়ে গিয়ে একদম ওখানেই মারা যায় আসলে জিনিসটা news টা facebook এ দেওয়া হয়নি অবশ্যই তাকে তার মা মানা করেছিলো কোনো TV র channel এও যায়নি আসলে একটা local news তো আপনি জানেন তো local news সবাই ছাড়তে চায়না তবে আপনি ভালো থাকবেন আবার কথা হবে আপনার সাথে তবে এ পর্যন্ত রাখি তাই এটা আমরা facebook এও দেইনি আর, Okay ভাইয়া ঠিক আছে।